হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছ যে এই শিক্ষার ক্ষেত্রে অনেক নিত্য নতুন ব্যবস্থা নেওয়াই হচ্ছে তার সাথে সাথে যেরকম উচ্চমাধ্যমিকের কথা বলা হয় যে উচ্চমাধ্যমিকে আগে একদম টুয়েলভে থাকতে হয়তোবা দুটো বিষয় একই দিনে পরীক্ষা দিতে হত আর এখন সেই ব্যবস্থাটা অনেকটা সহজ করে দিয়েছে যে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে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 আর এই যে উচ্চমাধ্যমিকের আগে যেই পরীক্ষাটা হয় টেস্টের পরীক্ষাটা হয় সেটাও এখন অনেকটা সহজ করে দিয়েছে বা যেই বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে হয়তো বা প্র্যাক্টিক্যালের ব্যবস্থাটা অনেকটা সহজ করে দিয়েছে বিভিন্ন বিষয়গুলো অনেকটা সহজ করে দিয়েছে ছাত্রছাত্রীদের কাছে তো তাতে তারাও নিজেরাও আগ্রহী হচ্ছে যে পড়াশুনোর ক্ষেত্রে আর বিষয়গুলোকেও খুব সহজ ভাবে তারা গ্রহণ করতে পারছে একদমই তাই দেখো আগেকার দিনে কি হত জানতো পড়াশুনো থেকে শিক্ষাব্যবস্থা কিন্তু যথেষ্ট কঠিন ছিল এখনতো শিক্ষাব্যবস্থা তো অনেক ভালো হয়েছে এখন অনেক কিছু বইপত্র বেড়িয়েছে তুমি পারলে অনলাইনে বা গুগলে সার্চ করেও তুমি অনেক কিছু জানতে শিখতে পারছ কোনও অসুবিধা হলে কিন্তু আগেকারদিনে সেটা ছিলনা আগেকারদিনে একদিনে ধরো তোমার তিন চারটে করে তোমার কাগজে লিখতে হত প্রশ্নপত্রের উত্তর দিতে হত অনেকক ক্ষণ সময় ধরে পরীক্ষা হত কিন্তু এখন তো সেরকম ব্যাপার নেই এখন ধরো প্রতিদিন প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা হচ্ছে খুব জোর দুই থেকে আড়াই ঘণ্টা বা তিন ঘণ্টা খুব জোর এরকম পরীক্ষা হচ্ছে কিন্তু আগেরকারদিনে কিন্তু শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট কঠিন ছিল আর কঠিন ছিল বলেই কিন্তু তার মূল্যটাও অনেকটাই ছিল হ্যাঁ সে তো অবশ্যই যে জিনিসটা আমরা হয়তোবা সহজলভ্য ভাবে পেয়ে যাচ্ছি সেটার এতটা দাম দিয়ে থাকিনা কিন্তু যখন মানে আমাদের

আমরা হয়তোবা সহজলভ্য ভাবে পাচ্ছি বলে সেইজন্য সেটাকে গ্রহণ করছিনা বা সেইরকমভাবে মূল্য দিচ্ছি না আর এখন যেহেতু

হয়তোবা যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকতো তখন বিদ্যালয়তে এসেই সেটাকে বা সেটার উত্তরটা নিতে হত বা জানতে হত শিক্ষকের কাছ থেকে

বইয়ের ব্যবস্থা করে দিয়েছে বা বিভিন্ন ধরণের পিডিএফ রয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি কিন্তু আগে সেই ব্যবস্থাটা ছিলনা তো তার সাথে সাথে অনেক ধরণের লাইব্রেরির ব্যবস্থা ছিল আগে কিন্তু এখন যে এতটাই সহজলভ্য করে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজ সহজ করে জিনিসটা পাচ্ছি তো সে ক্ষেত্রে লাইব্রেরি যাওয়ারও প্রয়োজনটা মনে করছিনা কিন্তু তাতে এক দিক থেকে চিন্তা করলে যে ভালো হয়েছে ঠিকই কিন্তু কিছু কিছু জিনিস আমরা হারিয়ে ফেলেছি তাতে অনেকটা হয়েছে শিক্ষাব্যবস্থা সেটা আমাদের নিজেদের কারণেই হয়তোবা হতে পারে কিন্তু কিছু কিছু জিনিস আমরা এত সহজভাবে পেয়ে গেছি যে অন্যান্য জিনিসগুলোকে ঠিক একটা গুরুত্ব দেইনি আমরা একদমই তাই দেখা গেল দেখ আগেরদিনে কি হত জানতো মানে শিক্ষাব্যবস্থা বিদ্যালয়গুলো কি হত বাড়ি থেকে কিন্তু যথেষ্ট মানে অনেকটা দুরত্বতে বিদ্যালয়গুলো উপস্থিত থাকতো যার জন্য কি হত পায়ে হেঁটে বা সাইকেলের মাধ্যমে কিন্তু যাতায়াত করতে হত মানে আগে কিন্তু শিক্ষার জন্য কিন্তু মানুষ কিন্তু মানে ছেলেমেয়েরা প্রচুর কোঠর পরিশ্রম করেছে তবেই তারা একটা ভালো জায়গায় যেতে পেরেছে বা যেটাই বল একটা ভালো কিছু নিজের ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে বলতো হাতের কাছে সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি তুমি শিক্ষার দিক থেকে দেখো না

একটা বই কিনতে বা একটা যোগার করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হত গলাখাঁকারি সেটা তো অবশ্যই যে অনেকটাই পরিশ্রম করা হত তো তার সাথে সাথে হয়তোবা এখন এই ব্যবস্থাগুলোর জন্য বই পড়ার সংখ্যাটাও কমে যাচ্ছে আর আগে তো সবার বাড়িতে কমবেশি অনেক বই ছিল বা অনেক কিছু সম্পর্কে জানার জন্যে বইয়ের ব্যবস্থা ছিল এই যে লাইব্রেরি থেকে হয়তোবা বই আনতে হত তো এখন তো সেরকম আনা হয়না বা যাওয়ার সময়ও হয়না আর আগে তো ইস্কুলে থাকলে হয়তোবা ইস্কুলে একটা লাইব্রেরির জন্যে কার্ড করতে হত বা কলেজে পড়লেও লাইব্রেরির জন্যে একটা কার্ড করতে হত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

আলাদা ধরণের বিভিন্ন কলেজে হয়তোবা জয়েন্ট দিচ্ছে না অনেক ধরণের এখন পরীক্ষার ব্যবস্থা করেছে সেইগুলো দিচ্ছে তো সাহিত্যিকের দিক থেকে যদি কেউ পড়াশুনো করতে হয় বা চায় সেক্ষেত্রে আলাদা কলেজের তৈরি করে দিয়েছে যেমন কেউ যদি হয়তোবা গল্পনাট্য নিয়ে পড়তে চায় তার জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বা কেউ যদি হয়তোবা বিজ্ঞান নিয়ে পড়তে চাইছে তার জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে মাইকের আওয়াজ তো এরকম অনেক ধরণের সুবিধা করে দিয়েছে যে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

তার কাছাকাছি যারা জায়গাতে প্রচুর পরিমাণে প্রত্যেকটা বিভাগের তোমার কলেজ বল স্কুল বল সমস্ত কিছু তৈরি করছে বা এর আগেও হয়তো এর পরেও অনেক তৈরি হবে যা তৈরি হয়েছে তাতে কি হয়েছে যাতে ছেলেমেয়েরা খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে তারা সেগুলোর মধ্যে যেতে পারে কলেজ বল বিদ্যালয় বল যেখানেই যেতে পারে তো সময় থাকতে থাকতে তারা ঠিকমতো পড়াশুনো করতে পারে কোনোরকম অসুবিধা না হয়ে সেই ব্যাপারটাও কিন্তু দেখা হচ্ছে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 বাড়ির কোনও স্কুলে দেওয়া হচ্ছে বা হয়তোবা বাড়িতে অনেকজন রয়েছে বাচ্চা সেরকম ভাবে হয়তোবা মানসিক ভাবে বিকাশ পাচ্ছে কি পাচ্ছেনা তার জন্যও আবার আলাদা ধরণের বিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে যেমন অনেক ধরণের মানসিক প্রতিবন্ধি বাচ্চাদের জন্যও ইস্কুল রয়েছে তার সাথে সাথে যদি বাচ্চা ছোট বয়সেও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 পরিবেশ সম্পর্কে বা এই প্রকৃতি সম্পর্কে খেলাধুলোর মাধ্যমেও বাচ্চা জানতে পারবে আর এই যে বলা হল মানসিক প্রতিবন্ধি বাচ্চাদের জন্যও আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরণের বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বা যারা হয়তোবা দৃষ্টিশক্তিহীন তাদের জন্যও সেইরকম ভাবে বিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে তাদের পড়ার জন্য সেই রকম বই তৈরি করে দেওয়া হয়েছে বা খাতা লেখার জন্য তাদের সেইরকমভাবে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বা তাদের শিক্ষাব্যবস্থাটাকে এগিয়ে নেওয়ার জন্য সেইরকম ভাবে বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগে কি হত বল তো বিদ্যালয়ে মাস্টারমশাইরাই সমস্ত শিক্ষাটা প্রদান করতো ঠিকাছে যার ফলে কি হত শিখতে খুব সুবিধাও হত আর কোনও কিছু অসুবিধাও হত না কিন্তু এখন কি হয়ে কি বলতো বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা তো এতজন বিদ্যালয় কুরছে তার পাশাপাশি প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ছেলেমেয়েদেরকে প্রত্যেকটা বিষয়ে একটা করে টিউশনি মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে যার ফলে কি হচ্ছে অতিরিক্ত যে আ চাপ অতিরিক্ত চাপের মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে তারা এখন দিনকেদিন খেলাধুলো করা তো উঠেই গেছে তারা ধরো চাপের জন্য আর হাজারটা ধরো টিউশনি মাস্টারের জন্য তো এখন তো সেরকম খেলধুলো করতে কাউকেই দেখা যায়না হ্যাঁ সেটা তো দেখা যায়না তার সাথে সাথে যেহেতু এখন ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়ে গেছে সেই জন্য প্রতিযোগিতাও বেড়ে গেছে আর চাকরিবাকরির ক্ষেত্রে মানে চাকরির ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও যদি একটু ভালো করে পড়াশুনোও না করা হয় সেখানেও প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে তো সেইজন্যে হয়তোবা আমরা চিন্তা করেছিলাম যে শিক্ষাব্যবস্থাটা অনেকটা সুবিধা হয়েছে তার সাথে সাথে ছাত্রছাত্রীর সংখ্যা যদি খুব বেড়ে যায়

এখন তো প্রত্যেক ছাত্রছাত্রীরই প্রত্যেকটা বিষয়ের জন্যে একেকটা করে শিক্ষকের ব্যবস্থা করা হয় সে হয়তোবা স্কুলে বা বিদ্যালয়ে সেই বিষয়টাও পড়ছে তার সাথে সাথে আলাদা ভাবে বিভিন্ন শিক্ষকের কাছেও পড়ছে তো এই জিনিসটা সেটা আমাদের চিন্তা করা দরকার যে যে যদি কোনও ছাত্রছাত্রী সেইরকমভাবে সে বিদ্যালয়ের শিক্ষাটাকে গ্রহণ না করতে পারে তাদেরকে হয়তোবা আলাদাভাবে একটু বিদ্যালয় থেকে সময় দেওয়া উচিৎ বা এক ঘণ্টা আরও বেশি পড়ানো উচিৎ তাহলে ঐ বিষয়গুলো সম্পর্কে আরও জানতে পারবে বা বুঝতে পারবে বা অনেক সহজভাবে শিখতে পারবে কিন্তু হয়তোবা টিউশনিতে আলাদা করে শিখছে সেক্ষেত্রে কতটা শিখছে বা কতটা বুঝতে পারছে বা ছাত্রছাত্রীকে সেরকমভাবে বোঝাতে পারছে সেটা হয়তোবা বোঝা যাচ্ছেনা কিন্তু যখন অনেকগুলো ছাত্রছাত্রী একসাথে থাকে হয়তোবা কোনও ছাত্রছাত্রীর কিছু একটা বিষয়ে হ ভালো লেগে থাকে বা কোনও একটা বিষয় ভালো নাও লেগে থাকতে পারে তো তাকে বোঝানোর জন্য সেই রকমভাবে শিক্ষককেও এগিয়ে আসতে হবে যে সেই ছাত্রছাত্রীটা কিকরে অন্যান্য বিষয়গুলো খুব সহজে গ্রহণ করতে পারে একদমই তাই আমাদের মাস্টারমশাইদের কিন্তু এটা সবথেকে একটা মূল্যবান দরকার যে ছাত্রছাত্রী যে কোন বিষয়টা সম্বন্ধে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বোঝানো থেকে আরম্ভ করে একদম সমস্ত কিছু দেখ মুখস্থ বিদ্যার থেকে কিন্তু আমার মনেহয় জেনে বুঝে যদি শিক্ষাটা গ্রহণ করা যায় কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে মনে থাকবে তাতে কোনও অসুবিধা হবেনা আর সারাটা জীবন মনে রাখতে পারবে কখনও ভুলেও যাবেনা আমার মতে হয়েছে পড়াশুনার দিক থেকে বুঝেশুনে ভালো করে ভাবনাচিন্তা করে নিয়ে তবে পড়াশুনাটা করাটা ভালো হ্যাঁ এখন যে কোনও বিষয়ই পড়ানো হোক না কেন সেটা যদি একটু প্র্যাক্টিকেলের মাধ্যমে বা যদি বাইরে এসে পড়ানো হয় যেমন কাউকে যদি বিজ্ঞান বিষয়ে পড়ানো হয় তাহলে সেটা কি জন্যে হচ্ছে বা কি কারণে হচ্ছে বা এই জিনিসটা হওয়ার কারণ কি সেইটা যদি একদম ভিত থেকে বা যেকোনো জিনিসই পড়ানো হয় সেটার কারণ কি কি জন্যে পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো যদি জানানো হয় তাহলে হয়তোবা ছাত্রছাত্রীর আরও আগ্রহ বাড়তে থাকবে আরও সে খুব সহজভাবেই গ্রহণ করবে সেই বিষয়টাকে যাই হোক অনেক কথা বলা হল ভালোই লাগলো অনেক কিছু বলা হল আর আমাদের এই শিক্ষাব্যবস্থা সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম তোমার থেকেও জানতে পারলাম বা আলোচনা করা হল তাতে আরও অনেক কিছুই জানতে পারলাম ছাত্রছাত্রীদের কি দরকার সেই সম্পর্কেও আমরা জানতে পারলাম তো কথা বলে ভালোই লাগলো পরে আবার কথা বলা যাবে আচ্ছা বেশ ঠিক আছে সময় করে আমাকে ফোন করে নিও না বাড়িতেই আছি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

শ্রেয়া very good morning কেমন আছেন? very good afternoon আমি ভালো আছি, আপনি ভালো আছেন? sorry afternoon হ্যাঁ তো আমি ভালো আছি। শ্রেয়া তো আহ thanks for the time actually আহ তো আমি আজকে just ওই আপনার কাছ থেকে কিছু জিনিস আহ জানতে চাইছিলাম। ওই আহ আমাদের discussion টা food delivery নিয়ে।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

আগে কি ভাবে করতেন? আগে মোটামুটি মানে আহ কি গিয়ে দোকান থেকে গিয়ে কেনা কাটি করতেন বোধ হয় না কি? হ্যাঁ আগে বেশি ভাগ আগে তো অনেক আগে যখন সুইগী বা জোমাটো ছিল না বা এতটা food delivery চলা চলে ছিল না। তখন তো বেশি ভাগ কিনে আনাই হতো। সামনের কোনো দোকান থেকে বা specific কোনো দোকান থেকে গিয়ে নিয়ে আসা বা কিনে নিয়ে আসা but এখন আহ সুইগী আর জোমাটো মাধ্যমে এটা অনেক easy হয়ে গেছে।

হম যে বৃষ্টি হচ্ছে যে গেলাম না আহ ইয়ের থেকে জোমাটো বা সুইগী থেকে আহ order করে দিলাম। আর আহ deals ও ওদের খুবই ভালো দেয় মানে অন্যান্য জায়গার তুলনায় মানে আপনি direct গিয়ে যদি কেনেন তার থেকে সুইগী জোমাটো থেকে order করলে অনেক ভালো ভালো offer বা deal পাওয়া যায়। জোমাটোতে বেশি আহ offers থাকে। ওদের every month এ কোনো না কোনো offer চলতেই থাকে। আহ সুইগীতে অত offers থাকে না। but জোমাটোতে অনেক offers থাকে।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 Recently আপনার মনে পরে কিছু আনিয়েছেন টানিয়েছেন কোথাও থেকে? আমি বিরিয়ানি আনিয়ে ছিলাম আমিনিয়া থেকে। তার পরে আহ টুকি টাকি অনেক কিছুই আনানো হয় ধরেনিন কোনো কারো speciality কোনো kebab speciality তো কোনো kebab থেকে kebab আনালাম।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 সেইটাই সেইটাই আমিও recently আহ এখানে একটা restaurants হয়েছে। আহ আপনার সেই আমাদের আহ বাড়ির খুব কাছেই তো ওখানে বারবিকিউতে আজকাল দেখছিলাম যে food Box বলে একটা জিনিস করেছে এই pandemic এর সময়। হম ওরা তো এমনিতে ওদের ওখানে গিয়ে buffet এ টা অনেকটা expensive আহ buffet টা তো যেমন আহ আহ ওদের বোধ হয় আটশো টাকা না সাড়ে আটশো টাকা। তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে আহ onine করলে ওদের ওই আহ food box বলে একটা দিচ্ছে। সেইটা অনেক টাকা কম দাম। আর মোটামুটি ওখানে সব রকম variety হম আহ কিছু না কিছু, কিছু না কিছু আহ করে দিচ্ছে তো আর জোমাটোতে তো কিছু না কিছু offer তো লেগেই থাকে। হম আহ main যেটা হয় সেটা হচ্ছে barbeque nation আহ লোকে ভাবতেই বা চিন্তায় করতে পারেনি যে আহ বাড়িতে বসেও কেউ এইটা enjoy করতে পারবে। যে system টা ওরা pandemic এ শুরু করেছে কারণ barbeque nation এমনই জিনিস যে লোকে ওখানে গিয়ে সেইটাই সেইটাই barbeque nation তো এমনিতেও তো খুবই value for money ওদের আহ মানে ওরা যে টাকায় যে quantity দেয়, হ্যাঁ exactly valu for money সেইটাই তো বাড়ি থেকেও যদি same জিনিসটা দিয়ে দেয় তো সেটা খুবই ভালো আর কি ওদের service সম্মন্ধে আপনার কি রকম মনে হয় এই যে online delivery app গুলো রয়েছে food delivery তে সেগুলোতে service সম্মন্ধে কি রকম আপনার আহ feedback Service বলতে গেলে দেখুন আহ জোমাটো বা সুইগী সবারই এখন একটা মানে time set করা থাকে। ওদের একটা এমন ব্যাপার হয়ে গেছে যে মানে যদি time এ delivery না দেয় তো ওদের টাকা কাটা যায়। এবার delivery boys দের অসুবিধা হয়ে যায় তো সেই কারণে delivery টা মোটামুটি সবারই ভালোই থাকে। খুব একান্ত আপনি যদি প্রচুর দূর থেকে দিয়েছেন order ধরেনিন আপনি থাকছেন আহ কেষ্টপুরে আপনি order দিয়েছেন সল্টলেক থেকে~ তখন হয় তো আসতে delivery একটু delay হলো বা বৃষ্টি বাদলের দিনে বা বর্ষা হচ্ছে তখন delivery মানে হলো না বা দেরি হলো। তাছাড়া normally তো ওরা ভালোই দেয়।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 আরে আগেও তো এরা তো দিতো মানে generally সবাই আগে যেমন আহ আপনার ধরুন এই যে company গুলো রয়েছে। আহ আমাদের পিৎজা হাট বা ডোমিনোজ এই গুলো তো সব সময়ই online delivery কিছু না কিছু সব সময় দিয়ে এসেছে। তাই না কিন্তু, কিন্তু তাহলে আপনার কি মনে হয় যে হঠাৎ করে মানে এই difference টা মানে এখন এইটা নিয়ে হইচই কেন হচ্ছে আর কি? দেখুন হইচইটা হচ্ছে কারণটা হচ্ছে আপনি যদি ডোমিনোজ বা পিৎজা হাট এ আহ order দিচ্ছেন বা তারা যে দিচ্ছে~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

কেউ যদি south indian খেতে চাইছে সে south indian খেতে পাচ্ছে। তো এই app টা through দিয়ে প্রত্যেকটা লোকের এখন খুব easy হয়ে গেছে। আজকে আমার ইচ্ছে করলো যে আমি south indian খাবার খাবো। তো আগে কি ছিল এই app গুলো যখন ছিল না তখন আমাকে south indian খাবার নিতে যাওয়ার জন্য কোনো south indian দোকান থেকে গিয়ে ডোসা বা ইডলি pack করিয়ে নিয়ে আসতে হতো। but এখন না এখন আমার আজকে morning এ breakfast করতে ইচ্ছে করছে। ইডলি খেতে ইচ্ছে করছে। আমি এখন সুইগী বা আহ জোমাটো open করে ইডলি দিয়ে search করি আমার কাছে দশটা restaurants এর নাম চলে আসে যেটা আমার common restaurant আমার ইচ্ছে হলো আমি আনাবো আমি ইডলি আনিয়ে নিলাম এটা হয়ে গেছে এখন লোকের life এ per day প্রত্যেক~ এখন আরো বেশি এই জিনিসটা চলাচল হয়ে গেছে pandemic এর জন্য pandemic এ লোকে বাড়ি থেকে বেরোতে পারছে না প্রত্যেক দিন বাড়িতে রান্না করতে ইচ্ছা করছে না তো লোকে নিজের ইচ্ছা মতো খাবার আনিয়ে খাচ্ছে। সেটাই সেই জিনিসটাই এখন আমাদের সবাই মানে সুবিধা হয়ে গেছে সবার আর কি আর দিনে দিনে তো আমরা আহ basically যেটা হয় যে মানুষ তো মানে চায় যত সুবিধা পাওয়া যায় আর কি। মানে একটা দুটো case তো তো হতেই পারে এদিক ওদিক এ যে দেরি করে এলো বা food delivery boy ঠিকঠাক ভাবে দিলো না। কিন্তু in general মোটামুটি দেখেছি এরা time এই দেয় জিনিস পত্র। আর সব ঠিকঠাকই থাকে। হ্যাঁ আহ আপনার কোনো best experience মনে পরছে? দেখুন best বা bad বলবো না best experience অনেক গুলোই আছে best in the sense এমনও অনেক সময় হয়েছে হয় তো আমি একটা দূরের থেকে একটা restaurants থেকে order করেছি। আমি expect করেছিলাম রে এরা তো ঘন্টা খানেকের আগে আসতেই পারবে না। কিন্তু সেখানে আমি দেখলাম হয় তো আমার thirty বা forty এর মধ্যে আমি delivery টা পেয়ে গেছি। আর কিছু incident bad ও আছে কি পাশের থেকে পাশেও আহ একটা delivery boy ইচ্ছাকৃত দেরি করেছে বা এই করেছে সেই রকমও experiences আছে। আর সে গুলোকে ধরা যায় না কারণ আহ যেহেতু কি delivery boys দের সবাই সব রকম এক হয় না। কিছু delivery boys রা খুব seriously delivery করে। আর কিছু delivery boys রা একটুখানি casually করে সেটা depend করে মানে persion to person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

ব্যাঙ্গালোরে থাকতাম তখন একটা জিনিস আহ একটা apps ছিল তখন অনেক দিন আগেকার কথা বলছি ফুড পান্ডা বলে একটা app ছিল। তো তখন আহ জোমাটো বা সুইগী সবে সবে start হয়েছে ফুড পান্ডা basically মনে হয় একটা বিদেশি band বা ওরা কারো সাথে একটা try up আহ করেছিল। তো ফুড পান্ডাও similar আহ জিনিস দিতো কিন্তু এখন ইদানিং কালে আর ফুড পান্ডা আমি জানি না আর ফুড পান্ডা করে কি না। আহ বা কলকাতায় at least তো ফুড পান্ডা আমি দেখিনি। তবে তা আপনি দেখেছেন ফুড পান্ডার কাউকে এর মধ্যে? উম না বোধহয় কলকাতায় এমন কিছু এখন তো কলকাতায় mainly সুইগী আর জোমাটোই চলে। because ওরা মানে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সুইগী আহ during the pandemic time এতো সুন্দর একটা আহ service start করেছিল সেটা হচ্ছে। আপনি আপনার বন্ধুকে খাবার পাঠাতে চাইছেন homemade হ্যাঁ তো ওরা ওখানে আছে সুইগীর একটা মানে করে ওরা একটা মানে service start করেছে। সেই হচ্ছে আপনি ওকে book করলেন। আপনার বাড়ি থেকে ও আপনার বানানো খাবার তুলে আপনার বন্ধুকে দিয়ে আসবে। আপনাকে কোনো restaurant থেকে order করতে হচ্ছে না আপনার বন্ধুও অসুস্থ বা আপনার বন্ধু home made খাবার খেতে চাইছে। তো আপনি আপনার বাড়িতে খাবার বানালে আর সেই ছেলেটা এসে আপনার বাড়ি থেকে খাবার তুলে গিয়ে আপনার বন্ধুকে দিয়ে আসবে।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 হ্যাঁ সেইটা তো তাহলে খুবই আহ innovative আহ জিনিস যেটা সুইগী আহ শুরু করেছিল নিশ্চই। আমি আহ আমার মনে পরে কিছু দিন আগে আমি একটা জায়গায় একটা add দেখছিলাম এই দূর্গা পুজোর সময়। আহ নানী dot com তো এরা একটা খুব আহ সুন্দর service চালু করেছে সেটা হচ্ছে যে আশে পাশে

তো ওরা তাদেরকে নিয়ে এই service টা start করেছে। যে তারা as the united হিসাবে register করছে। এবার যে যেটা বাড়িতে ভালো বানাতে পারে আর কি হম সেইটা তারা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 তো এবারে ওদের আহ delivery boy আছে। সে delivery boy কি করছে ওইটাকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় আহ deliver করছে। তো এই concept টাও বেশ ভালো চালু হয়েছে। হ্যাঁ অনেক ভালো concept কেন অনেক যারা আহ বাড়িতে homemaker যারা বাড়ি থেকে রান্না করেন তাদের একটা মানে more of income ও হয়ে যায়। But এরকম যদি কোনো রকম app বানানো হয় বা যেখানে বাড়ির মহিলাদের যারা সারাদিন খেটে রান্না করছে তাদেরকে involve করে যদি কেউ কিছু করতে পারে। তো একটা ওদেরও more of income হয় plus মানে লোকেদের তো home made খাবার পেয়েই যাচ্ছে। হ্যাঁ এটাতে কিছু problem ও আছে জানি না ওরা সেটাকে কি ভাবে tackle করছে যেমন এ গুলোতে food licence এর একটা ব্যাপার আছে। হম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 তারপরে খাবারে কিছু problem হলে সেইটা কি ভাবে হবে? সেগুলো আমি জানি না ওরা কি ভাবে ensure করছে। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আহ অনেক সময় মানে বাড়িতে তো ওরম professionally কেউ করে না। যেটা restaurant এ করে যে ধরুন একটা আহ ফ্রাইড রাইস যদি সে বানায় সারা দিনে হয় তো পনেরো plate ফ্রাইড রাইসই বানাচ্ছে। কিন্তু বাড়িতে তো সে রকম না।

তখন আমি অতটা সুইগী আর জোমাটো use করিনি because আমি একটু panic ছিলাম যে সুইগী জোমাটো যাই হোক তো আপনি খাবারটা বাইরে থেকেই আনাচ্ছেন। Restaurants থেকেই আনাচ্ছেন তো তখন আমি একটু panic তো ছিলাম তো সেই জন্য আমি এতটাও ওই মাধ্যমে মানে twenty twenty তে আমি অতটা use করিনি because আমি সমস্ত কিছুই বাড়িতে করতাম। সমস্ত রান্না বান্না সবই কিছু আমি বাড়িতে করতাম because আমি নিজেও Sure ছিলাম না যে কতটা hygiene বাইরে maintain করা হচ্ছে বা হচ্ছে না। twenty twenty one এ বলতে পারেন হ্যাঁ আহ ওটা একটু খানি আহ start করা হয়েছে। নেওয়া আনানো বা এই করানোটা হয়েছিল।

আচ্ছা আর সেদিনকে আমাকে একজন একটা জিনিস বললো যেটা আমার খুব ভালো লাগলো। ওরা কি করছে এই pandemic এ আমার আপনার মতো অনেকেই যারা বাড়িতে আহ order করেনি ভয়ে যে কে delivery দিচ্ছে? কোথা থেকে আসছে? কোন environment থেকে আসছে? কেমন হবে? তাই জন্য ওরা কি করেছে। ওদের যত মানে আহ আহ delivery boy আছে তো তাদেরকে ও কি, ওরা কি করেছে প্রথম জিনিস হচ্ছে সবাকে তো vaccinated করেছে। মানে vaccination সবার জন্য।

ওর delivery আহ ছেলে গুলোদের তো temperature check করে এবং সেইটা কি করছে সেইটা ওই app এ update করে দেয়। তো সেইটা থেকে আহ একটা জিনিস যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাড়িতে যে delivery দিতে আসছে সে আহ তার body temperature কি ছিল

তো সেটা এখন মোটামুটি সব জায়গায়ই applicable কিন্তু twenty twenty তে যেরকম একটা ব্যাপার ছিল জিনিসটা সবার কাছে খুব নতুন ছিল করোনার ব্যাপারটাই অনেক আহ covid ব্যাপারটাই লোকের কাছে অনেক নতুন ছিল। এখন

মানে বাইরে থেকে খাবার আনানো বা গিয়ে খাবার খাওয়া বা restaurants এ যাওয়া মানে সে তো সব কিছুই এখন on আছে। এখন আর কিছুই সে রকম ব্যাপারটা নেই সেটাই সে সেই জিনিসটাই হচ্ছে মানে আহ সেইটা একটা খুবই ভালো জিনিস আহ হচ্ছে যে এইটা দিয়ে যে লোকেদের ভেতরে একটা confidence ওরা ওরা আহ build up করার try করছে। সেইটাতে অনেকটা হয় তো ভালো হচ্ছে। হম তবে আমার মনে হয় food deliveries এর আরো এরকম ও app শুরু হওয়া উচিত যেখান থেকে কি বলুন তো মানে এখন শুধু এই সুইগী জোমাটো তো আছেই আছে কিন্তু এই pandemic এর মধ্যে প্রচুর এরকম আহ লোকজন আছে যারা বাড়ি থেকে service চালু করেছে। মানে তাদের কোনো restaurants না বড়ো সরো কিন্তু তারা বাড়ি থেকে home made খাবার covid এর সময় দিচ্ছিলেন। যে রকম আহ আমি আমার একটা experience বলছি আমি আমার আহ মানে experience এর মধ্যে হচ্ছে একটা আমার সময় গিয়েছিলো যখন আমি নিজে covid এ ভুগছিলাম তখন আহ আমার পক্ষে মানে আমি কিছু দিন তো নিজেই রান্না করেছি সব কিছু আমি নিজেই করেছি fourteen days কিন্তু fourteen days পরে যখন আমার শরীরটা deteriorate শুরু করলো। তখন doctor যেরকম আমাকে suggest করেছিল যে আমাকে শুধু home made খাবারই খেতে হবে। আমি কোনো তেল ঝাল মশলার খাবার খেতে পারবো না। তো সেই কারণ তখন আমি একটা মানে খুবই general একটা food এর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 Covid বাড়ি গুলোতেও covid এর বাড়ির সামনে মানে সেই get এর সামনে মানে সেই get এর সামনে অবধি খাবার দিয়ে গেছে। তো সেই risk টাও তারা নিয়েছে বা বাড়ি থেকে বানিয়েছে তারা কিন্তু খুব বিখ্যাত কোনো food delivery বা কোনো বিখ্যাত এই না but still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 সেটাই হ্যাঁ কিন্তু আহ আমরা হয়তো সব সময় মানে হয়তো কিছু particula একটা intense হলো তার জন্য একটা মানে কেউ সবাই তো আর সমান হয় না। তো কোনো ছেলে হয়তো দেরিতে deliver করলো বা ঠিকঠাক~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

আহ জোমাটো বলে একটা offer code দিচ্ছিল। যাতে করে বোধ হয় প্রায় twenty thirty percent discount দিচ্ছিলো। হম ওরা, তো এরকমও হয়েছে হ্যাঁ হ্যাঁ বলুন। এটা ওরা মোটামুটি আহ প্রতি মাসেই ওদের কিছু না কিছু থাকে আহ তারপরে কিছু bank specific discount থাকে কখনো HDFC তে চলে কখনো city bank এ চলে। মানে জোমাটোতে মোটামুটি offers গুলো সব সময় ভালো থাকে। হ্যাঁ সেটাই কিন্তু আবার কিছু সময় আবার দেখেছি ওরা আবার delivery charge টা অনেক সময় দেখেছি অত্যাধিক নিয়ে নেয় মানে সুইগী মানে হ্যাঁ delivery charge প্রচন্ড high ওরা নব্বই টাকা একশো টাকা করে delivery charge নিয়ে নেয়। তাতে মানুষে মানে owner মানে অন্য সময় মানে একশো টাকায় আপনি একটা যদি local কোনো খাবার কেনেন একশো টাকায় আপনি অনেক ভালো খাবার পেয়ে যেতে পারেন। সেখানে ওরা একশো টাকায় delivery charge নিয়ে নেয়। সেটা সুইগীর অনেক high মানে এইটা আগে ছিল না but এটা recently প্রচুর হয়েছে।

হ্যাঁ

কেন আমার যদি একশো টাকা delivery charge লাগে। তো অনেক সময় লোকে নিজেকে করে নেয় খাবার order করার থেকে। তো সেটা যদি একটু minimal করে দেওয়া হয় সেটা সব রকমের লোকে এর কাছে order করাটা একটু easy হবে।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 মানে কোনো human being কে রাখছে না। ওরা chat bot কে রেখে দেয়। তো একটা কেউ physically মানে কোনো human being এর সাথে one to one conversation এ অনেক কিছু easily sort out হয়ে যায়। কিন্তু chat bot এ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তো আহ ওটা automatic আহ মানে automated কিছু আহ reply দেয়। মানে একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে আর তার ঠিকঠাক response পাওয়া যায় না। হম সেটা ঠিকই কথা chat bot এ আপনি লিখলেন যে আমার delivery কেন দেরি হচ্ছে? ওরা আপনাকে একটা answer দেবে সেটা হচ্ছে যে আহ give me some few seconds আমাকে একটু সময় দিন আমি জানাচ্ছি। তারপরে ওরা বলবে হ্যাঁ delivery boy is on the way মানে আসছে আপনার কাছে আপনি একটু wait করো। তারপরে আপনি আর কোনো update পাবেন না। মানে এটা যদি over the phone আগে যে রকম হতো যে physically আপনাকে connect করিয়ে দিত delivery boy এর সাথে। আর অনেক সময় delivery boy রা শয়তানি করে phone ও তোলে না আপনি phone করতে থাকেন but ওরা phone তোলে না সেটা অনেকবার হয়েছে এরকম তো আগে কি হতো আগে ওরা delivery boy এর সাথে connect করিয়ে দিত। এখন আর সেটা নেই। সেইটাই এই জিনিসটা আমারও একটা আহ একটু আহ অদ্ভুত লেগেছে। যেমন আমার মনে পরে একটা instance যেখানে আমার টাকা মানে একটা মানে একটা কোনো কিছু order করেছিলাম আমি খাবার। তো সেই খাবারটা না পচা বেরিয়েছিল। মানে খুব আহ গন্ধ বেরোচ্ছিল। তো সেই খাবারটা ধরে একদম ফেলে দিতে হয়েছিল। তো সেটার জন্য আমি refund এর জন্য বা complaint এর জন্য তো সেই typical একটা automated response তো ultimately সেইটার কোনো result ই হলো না আর কি সেই automated response আসছিলো। আর সেইটার কোনো আহ মানে resolution ই হলো না। এই কিছু জিনিস হয় যেগুলো আর কি chat bot এর ক্ষেত্রে problem হয়। তো সেই জায়গাটায় আমার মনে হয় কিছু improvement যদি করে এরা আর আর একটা জিনিস তো সেই জায়গাটায় কিছু যদি improvement করে এরা তো খুব ভালো হয়। আরো অনেক জায়গা আছে improvement এর দরকার আছে যে রকম আপনি ধরেনিন আপনি আজকে একটা খাবার order করলেন করে আপনার একটা কিছু মুহূর্তের পরে আপনি দেখছেন delivery খুব দেরি হচ্ছে। কিন্তু আপনার খাবারটা খুব urgent দরকার ছিল। এবার আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন আপনি যখন cancel করতে যাচ্ছেন খাবারটা ওরা seventy percent charge নিয়ে নেয়। এটা খুব ভুল কারণ আপনি delivery দেরি করছেন

সেটাও হয়নি তার আগেই আমি cancel করে দিয়েছিলাম but আমার seventy percent টাকা ওরা কেটে বাদ দিয়ে দিয়েছিলো। তো ওদের improvement এর অনেক জায়গাই আছে মানে যেটা করতে হবে।

এখানে physically দেখলে কি হয় physically তো আপনার এই restaurant টা আপনি দেখতে পারলেন যে ঠিক ঠাক আছে কি না। বা as per your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 বা এরম যে delivery গুলো আছে delivery আহ partner গুলো তো তাদের though দিয়ে কিনলে আপনার তো সবই virtual দেখাই বোঝাই যায় না। সেটাই

যদি কোনো দিন বৃষ্টি বাদল বর্ষা হয়েছে অতিরিক্ত আহ weather condition খুব খারাপ তখন একটা ছেলে এসেছে, দিয়েছে তখন আমি তাকে দিয়েছি। যে হ্যাঁ সে আমাকে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 এটা আমি আমার personal আহ perspective এ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা মানে generally যদি কেউ ওখান থেকে আসে তাহলে আপনি আহ তাকে কয়েকটা মানে tips বা এরম কিছু ইয়ে করেন না তাই তো? দিই না সেটা হচ্ছে আমি depends on condition মানে যদি weather খুবই খারাপ একটা খুব মানে এমন সময় সেখানে কেউ আসতে পারছে না সে এসে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। তখন definitely tips টা মানে justifyed তাকে দেওয়ার। কিন্তু আহ normal condition এ আমি দিই না। tip